সাহেব ওই জুনির বাবার বন্ধুর ছেলে ওর সঙ্গে bike racing করার জন্য উৎসাহিত। সে bike racing করতে নামলো college এর ভিতর থেকে কিন্তু জুনি হুট্ করে সাহেব এর bike এর সামনে চলে আসে। এবং হাত থেকে phone তা পরে গিয়ে জুনির phone তা ভেঙে যায়। ভেঙে যাওয়াতে জুনি সাহেব এর ওপর খুবই রেগে যায় এবং বলে কিভাবে গাড়ি চালাও দেখতে পাওনা সামনে আমি কখন চলে এসেছি সেটা তুমি দেখোনি brake নেই তোমার গাড়িতে। এটা বলার পরে অনেক কথা কাটাকাটি হয়। এই ফলে জুঁই ওপরে অনেকটা রেগে যায়। এই রেগে যাওয়ার পর পরই এই রেগে যাওয়ার পর পরই জানা যায় যে জুনি নিজের college, canteen library তে চলে যায়। library তে গিয়ে নিজে এক মনে পড়াশোনা করতে থাকে। এটা করার পরপরই সাহেব জানতে পারে সে library তে আছে সেইজন্য সে চলে যায়

News দেখছিস, আচ্ছা শুন না তোর কাছ থেকে একটা advice নেওয়ার ছিলো, তুই তো একটু finance সম্পর্কে একটু ভালো জানিস,

সেটা তো আমরা, এই news নিয়ে তো আমরা কথা বলেও ছিলাম না একবার হেঁ হেঁ, হেঁ, হেঁ, আরে এই সব হোটেল গুলো কে সরিয়ে দিয়েছে, এই করছে ওই করছে, মনে আছে, হেঁ তাহলে ইটা ওই শুন না, News যখন বলছিস, তখন তো আমি শুনলাম যে চারটে নতুন expressway হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল এ, শুনেছিস এটা, চারটে নতুন expressway.

একটা কি আর জায়গা থেকে আছে তাহলে কি ওই আহ সাউথ থেকে এই সব জায়গা থেকে যখন গাড়ি গুলো,

আরে, আগে রাস্তা গুলো construct হতে দে, এখন তো just plan হলো, এটা কি মে~ ম্যাগি, যে দু মিনিটে plan করলাম, আর ইটা ওই রান্না হয়ে গেলো packet খুললো ওই,

মানে, আর একবার বল, বুঝলাম না,

বাবা কিরকম-কিরকম scam হচ্ছে,

মানে সোনার আংঠি, না হীরের আংঠি, না কিসের আংঠি? আচ্ছা।

সেরকম show-off তো তুই ও করিস, আচ্ছা thirty-two নয়, পঁয়তিরিশ, পঁয়তিরিশ পঁয়তিরিশ, পঁয়তিরিশ thirty-five ওই কি পুনাওয়ালা না কি একটা, News এ তো এইসবই থাকে, কে একে মারলো, ও ওকে মারলো, এই এই করলো, এখানে বোম ফাটলো, ওই খানে ওই ফাটলো,

দূর একি তো বেপার সব.

Interview না introgation, হেঁ, যোগঘন্ন একটা, আর এমনো নয় যে ওই, ছেলে তা বলবো বা, লোক টা বলবো, যাই হোক যে হট্ করে criminal এর মতোন কোনো family থেকে, বছর পর বছর এই সব জিনিস দেখেছে, এটাও তো নয়, ওই বলছিলাম যে আর তো news এ কিছু সেরকম কিছূ interesting কিছু থাকে না, হেঁ, হেঁ, হে, কিনে ফেললে কি হবে, সবাই তো এখান থেকে চাকরি ছেড়ে দিচ্ছে তো বা ওই তাড়িয়ে দিচ্ছে লোকে দরে,

না বললাম না যে cable টেবল সরিয়ে দিয়েছি এখন আর সেরকম কিছু নাই,

হ্যাঁ, তো কি হলো তুই একটু কাজ করছিস, একটু ভালো তো, এই বাহানে একটু কাজ হয়ে যাচ্ছে,

দূর এইসব বাজে news দেখে কি হ~ হচ্ছে, বা কি লাভ আছে, সেইটা আগে বল?

হেঁ, বস আমি তোর কথা গুলো শুনছি, আর কি আর বলবো এতো interesting news গুলো সোনাচ্ছিস, হেঁ, তার পরে তো ওই বোকা বোকা news গুলো থাকে, ফ্যালনা actor airport থেকে বেরোলো, ফ্যালনা actor airport এ ডুকলো, অরে বাবা, লোক যখন একটা জায়গা থেকে অন্য জায়গা যাবে, তো ও তো airport flight এ যাবে, তো ওই তার মধ্যে news করার কি আছে, যে ওই airport থেকে বেরালো, ওই airport থেকে ডুকলো, আচ্ছা একটা, একটা ধরে নে এই বোম্বে থেকে নেউয়র্ক যাচ্ছে, তো সে তো airpot এ ডুকবেই, তো এইটা তে news করার কি আছে, আর এই news দেখে তোর কি হবে,

আমার জন্যেই তো সব industry চলছে,

ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকিস, রাখছি,